সামনে অনেক রাস্তা আছে সামনে প্রচুর বাড়ি আছে গাছপালা আছে আকাশ আছে ঘাস আছে অনেক লোকজন আছে।

বুলেন্স দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিছু বাইক দাঁড়িয়ে কিছু সাইকেল দাঁড়িয়ে সামনে এ.সি. মাঠ গাছ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে।

সামনে একটা সুন্দর মাঠ দেখা যাচ্ছে খুব সুন্দর রঙিন আকাশ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর প্রচুর গাছপালা দেখা যাচ্ছে ।

একটা খুব সুন্দর স্কুল দেখা যাচ্ছে স্কুলের ওপরে আকাশটা আজকের খুব ভালো লাগছে একটা মাঠ আছে স্কুলের সামনে সুবিশাল।

বিভিন্ন ধরনের ফুলের চারা রয়েছে খুব সুন্দর ফুল ফুটে আছে সামনে একটা বালতি রয়েছে অনেক লোকজন আছে।

খুব সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে সামনে একটা হাতি গাড়ি দেখা যাচ্ছে একটা বাড়ি আছে দু তিনটে গাড়ি রয়েছে কিছু নোংরা পড়ে --

বানিপুর ট্রেগার সারভিশ এর বাস দেখা যাচ্ছে--- একটা কাকু সামনে দাড়িয়ে বাসে অল্প কিছু লোক জন আছে।